হেলিকপ্টার এর উপরে আ কিছু মা ফ্যান আছে এবং সামনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সামনে একটা পিচের রাস্তা ও রয়েছে।

ব্যানার টির নিচে সেলুন -টি রয়েছে যেটা দরজাটা বন্ধ এবং পাশ দিয়ে একটি লোহার সিঁড়ি নেমে গেছে।

যে হলুদ রঙের একটি চুড়িদার পরে আহ এবং তার সামনে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে যে লাল রঙের জামা --